একজন হাতে বালটি নিয়ে যাচ্ছেন।

দোকানের মইধ্যে বিভিন্ন ধরনের চশমা সাজানো রয়েসে।

তিনটি পানির বুতল দেখতে পাচ্চি ।

আশেপাশে কয়েকটি বড় বড় গাস দেখা যাচ্চে দুটি নারিকেল গাস দেখা যাচ্চে।

এখানে আমি দেখতে পাচ্ছি একটি হোটেল হোটেলের মইধ্যে কয়েক ধরনের খাবার জিনিস রাখা রয়েসে।

দোকানের মইদ্যে কয়েকটি সেলাই মেশিনের বক্স রাখা রয়েসে।

পাশে দুটি মাজার বোতল দেখতে পাচ্ছি।

এখানে আমি দেখতে পাচ্চি একটি সড়ক সড়কের উপরে একটি রাস্তা রয়েসে।

দুটি শিশু একটি শিশু উপরে দাঁড়িয়ে আসে।

উপরে একটি গানের বক্স দেকা যাচ্চে ।

এখানে আমি দেখতে পাচ্ছি একটি বড়ো বিল্ডিং ।

সামনে রশ্মিত কাপড় মেলা রয়েসে সামনে একটি কোলা মাঠ রয়েসে ।

নীচে একজন পুরুষ লোক পিঠে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আসেন।

এখানে আমি দেখতে পাচ্ছি একটি দুকান।

কয়েকটি নীছে ইট দেখতে পাচ্চি একটি বাটি রাখা রয়েসে।